ruby তে for এবং each লুপের tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
loop এর অর্থ ruby তে বিভিন্ন ধরণের loops
for লুপের ব্যবহার এবং each loop গড়ার ব্যবহার
এখানে আমরা
ubuntu সংস্করণ 1204 এবং
ruby 193 ব্যবহার করছি
এখানে internet থাকতে have
linux commands terminal এবং text editor সম্পর্কে জানতে have
না হলে আমাদের website পরিদর্শন করুন
এখন ruby তে loop সম্পর্কে শিখি
loop হল command বা command set যা নির্দিষ্ট সময়ের জন্য এক্সিকিউট হয়
এখানে looping স্টেটমেন্টগুলি has
for each while until
in tutorial for এবং each লুপের ব্যবহার সম্পর্কে শিখব
শুরু করার পূর্বে আপনার home ডিরেক্টরীতে নিম্নলিখিত folders তৈরি করুন
ttt ruby hyphen tutorial looping hyphen statements
সেখানে উল্লিখিত সাব folders তৈরি করুন
এখন আমি এটি করেছি
এখন এগিয়ে যাই
ruby the for লুপের syntax হল
for variable in a collection of objects
ruby code end
এটি একটি উদাহরণ দিয়ে বুঝি
gedit a একটি নতুন file তৈরি করুন
এর name দিন for hyphen loop dot rb
এখানে for লুপের উদাহরণ রয়েছে
you উদাহরণ দিয়ে যেতে আপনি code লিখতে পারেন
এখানে for loop ঘোষিত করেছি
1 থেকে 20 পর্যন্ত সংখ্যা রয়েছে
আমরা for loop i নামক ভ্যারিয়েবল ঘোষিত করেছি
i ভ্যারিয়েবল সংখ্যার set প্রথম element ইনিসিয়েলাইজ হয়
for loop 1 থেকে 20 পর্যন্ত set প্রতিটি element উপরে code পুনরুক্তি করবে
for লুপের মধ্যে ঘোষিত puts method output তৈরী করে
এখন terminal লিখুন
ruby space for hyphen loop dot rb output দেখুন
output 1 থেকে 20 পর্যন্ত একটি অ্যারে হবে
এখানে সমেত পরিসীমার জন্য for loop ঘোষিত করেছি
এতে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা অন্তর্ভুক্ত
এখন aসমেত পরিসীমার জন্য for loop প্রয়োগ করা দেখব
এখন code পরের অংশ লিখব
এটি অবজেক্টের সংগ্রহে অন্তিম element অন্তর্ভুক্ত করবে non
এখানে for loop সংখ্যার সেটের aসমেত পরিসীমার জন্য প্রয়োগ করা হয়
20 output printed করা হবে না
সংখ্যার মধ্যে 3 the ডট থাকলে অন্তিম সংখ্যা অন্তর্ভুক্ত have the
এখন terminal খুলুন এবং লিখুন ruby space for hyphen loop dot rb
এবং output দেখুন
output সংখ্যার অ্যারে হলেও 20 অন্তর্ভুক্ত করবে the
এখন নিজের for loop লিখতে যথেষ্ট সক্ষম হতে হবে
ruby the each লুপের syntax হল
a collection of objects dot each do item
ruby code end
এটি একটি উদাহরণ দ্বারা চেষ্টা করি
gedit a নতুন file তৈরি করুন
এর name দিন each hyphen loop dot rb
এখানে each লুপের উদাহরণ রয়েছে
you উদাহরণ দিয়ে যেতে আপনি code লিখতে পারেন
আমি এই উদাহরণে each loop ঘোষিত করেছি
এখানে সংখ্যার set রয়েছে
আমরা each loop i ভ্যারিয়েবল ঘোষিত করেছি
i ভ্যারিয়েবল সংখ্যার set প্রথম element ইনিসিয়েলাইজ হয়
each loop সংখ্যার set প্রতিটি element উপরে code পুনরুক্তি করে
each এ ঘোষিত puts method output দেয়
এখন terminal খুলে লিখুন ruby space each hyphen loop dot rb
এবং output দেখুন
output সংখ্যার একটি অ্যারে হবে
এখানে সমেত পরিসীমার জন্য each loop ঘোষিত করেছি
এখানে সকল সংখ্যা উপলব্ধ
এরপর একটি aসমেত পরিসীমার জন্য each loop প্রয়োগ করা দেখব
এরপর code পরের অংশ লিখব
এটি অবজেক্টের সংগ্রহে অন্তিম element অন্তর্ভুক্ত করবে non
এখানে each loop সংখ্যার সেটের aসমেত পরিসীমার জন্য প্রয়োগ করা হয়
এখানে 20 output printed করা হবে না
সংখ্যার মধ্যে 3 the ডট থাকলে অন্তিম সংখ্যা অন্তর্ভুক্ত have the
এখন terminal খুলুন এবং লিখুন ruby space each hyphen loop dot rb
এবং output দেখুন
নিজের each loop লিখতে যথেষ্ট সক্ষম হতে হবে
looping গড়া নির্বাচন করা কিভাবে নির্ধারিত করব
এখন for loop গড়া পুনরায় কল করি
প্রথমে for ব্যবহার করে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার set পুনরুক্তি করেছি
terminal লিখুন ruby space for hyphen loop dot rb output দেখুন
gedit এ code দেখি
for loop কল করলে ruby আসলে পর্দার পিছনের each loop কল করে
এবং each বা for কল করলে একই output দেয়
for loop call করলে each loop call হওয়ায় এর পরিবর্তে each loop ব্যবহার করা বাঞ্ছনীয়
সংক্ষেপে
in tutorial
শিখেছি for loop ব্যবহার করা
each লুপ গড়া ব্যবহার করা
for এর বদলে each লুপ ব্যবহারের কারণ
উপরের looping গড়া ব্যবহারের উদাহরণ
একটি উপযুক্ত লুপ
ব্যবহার করে একটি ruby program লিখুন
সংখ্যার set থেকে বিজোড় সংখ্যার output তৈরী করুন যেমন 1 থেকে 20
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি